একদমী ঠিক ধুতি তাও রাখবি সঙ্গে আমি বলতে ভুলে গেছিলাম দেখ এমনো তো আছে গ্রামে গঞ্জে কি বল তো যারা বয়স্ক মানুষরা বা একটু যারা ধুতি পড়তে পছন্দ করেন বা ভালো বাসে একটু ভালো কাপড়ের ধুতি তা রাখবি- হ্যাঁ তো তাতে কোনো অসুবিধাই হবেনা তা আচ্ছা আমি তো যদি ম-শাড়ির দোকানতো বা কাপড়ের দোকানতো খুলবো, মানে কিন্তু আমি মানে ভাবছি যে যদি- ধরো, কি জানো তো মানে আমি দোকানটা তৈরি করলাম দোকানটা তরি করার পর সব কিছু আহ রেডি করে দিলাম তো দোকানের তো একটা নাম রাখতে হবে রাখতে পারিস তুই এক কাজ করবি মানে দেখ তর বাড়িতে যিহেতু তর আমার মতে বলে আহ গুরুজন তুই নিজেই ইচ্ছা মতো যেটাই নাম রাখতে পারিস কোনো অসুবিধা নেই-

আহ পরিষ্কার পরিছন্ন রাখবি, একটু সুন্দর করে রং করবি, বেস এখন ধর যেহেতু তর প্রথম তো, সেইতো আমি বলেই দিয়েছি টাকা এখন খরচা করার দরকার নেই এখন তুই অল্পতেই মানে শুরু কর-

হম আমার সেইরকম টাকা খরচ হবেনা কারণ তুমি হয়েতো দেখেছো কি না জানিনা কিন্তু আমাদের জায়গাটা আছে ওই বাড়িটা কিন্তু খুব একটা খারাপ না- শুধু ওটা পরিষ্কার করলেই তখন নতুনের মতো লেগে যাবে নতুনের মতো লাগবে

বাড়ি থেকে কিছু টাকা পয়সা জন্য টাকা পয়সা নিতে পারিস বা হয়তো এখন তো অনেক loanloan এর তো অনেক কিছু ব্যবসার জন্য অনেক loan দিচ্ছে, তুই সেই ব্যবসা জুন একটা loan ও নিতে পারিস কিন্তু তখন আস্তে আস্তে-

না না আমি মানে এ ল-লোন টা লেবনা কারণ বাড়িতে যদি বাবাকে বা মাকে বলি এখন তো ঠাম্মা আছে ঠাম্মা কে যদি বলি তো ঠাম্মা আমাকে ঠিক টাকাটা দেবে হম তাই করবি আর শুন আর একটা কথা বলি, তুই এখন ধর নতুন ব্যবসা করছিস, তখন একটাই জিনিস মাথায় রাখবি সেইটা হচ্ছে এখন ব্যবসা মানে হচ্ছে কি বল তো, আহ online এর- online এর মানে একটা বেপারটা আছে তো আমার মতে বলে, তুই প্রত্যেকটা যখনি কোনো কিছু মানে জামা-কাপড় মানে যখন আনবি, তখন সেইগুলোর কিন্তু বিজ্ঞাপন কিন্তু দিবি online এ- তো এমন কিছু দেখ গ্রামের গঞ্জ বল আর শহরেই বল, সবারি হাতেই কিন্তু এখন phone এর মাধ্যমটা আছে তো এখন তো ঘরে বসে হাতের কাছে তো phone এর মাধ্যমে তো জামা-কাপড় তো সবাই পছন্দ করে আমিও তো নিজেও অনেক এরকম আগে করেছি এখন ধর আমার কিন্তু বেশিভাগ কিন্তু বেচা কেনাটা কিন্তু online এর মাধ্যমেই হয় মানে ব্যবসা বাণিজ্য করা ব্যবসা করা দিক থেকে কিন্তু আমার মতে বলে phone টা একটা ভালো মাধ্যম হ্যাঁ তো আমি যখন দোকানটা শুরু করব তার আগে না হয় আহ আমি একবার এরকম উম মাইক নিয়ে ভাড়া মানে ভাড়া দিয়ে একবার প্রচার করিয়ে দেবো তো কি হবে তালে প্রচার করা জানতেও পারবে আর আমি না হয় আমি online এ একটা উম এইরকম site খুলবো যেটা তে আমার সব কিছু মানে পাওয়া যাবে যেগুলো আমি এ বিক্রি করি

হম তা তো আমাকে দেখতেই হবে কারণ দেখো নতুন দোকান খুলছি যদি দোকানটা যদি ঠিকভাবে নাই চলে তালে তো আর আমার সেইরকম লাভ হবেনা না হম একদমি ঠিক সেইটাই তো তকে প্রথম থেকে বলছি আমি যে ব্যবসা যখন শুরু করছিস তখন কিন্তু মনযোগ দিয়ে শুরু করবি কারণ দেখ এইটা যদি ঠিক মত তুই যদি বেবসাটা করতে পারিস না

তার পরে যখন তোর ব্যবসাটা যখন বেড়ে যাবে তখন তখন তুই দোকানে একটা তখন কর্মচারী রাখতেই পারিস হম সেটা তো অবশ্যই কারণ আমি যখন আহ আমি তো এখন অল্প মাল রাখবো তো আমি এখন নিজে সামলিয়ে নিতে পারব একাই কিন্তু যখন ধরো মানে আমি এ বলছি যে ধরো ভবিষ্যতে আমার এই ব্যবসাটা বড় হলো উম তাহলে কি আমি তো আর একাই তখন সামলাতে পারবনা তখন না হয় একটা কর্মচারী রাখতেই পারি হ্যা তখন তকে কিন্তু মানে একটা কর্মচারী রাখতেই হবে দেখ আহ একা হাতে মানে তুই একা হাতে দেখাবি আবার ধর তুই সেইটা bill মানে করবি সেইটা তো একা হাতে হয়না তখন তোকে একটা কর্মচারী রাখতেই হবে হম কর্মচারী না রাখলেও আমার ই মানে উপায় হবেনা না কারণ দেখো একাই তো একাই তো আর আমি সব কিছু করতে পারবনা না হ্যা একদমি ঠিক বলেছিস আবার তুই এটাও করতে পারিস যে যেগুলো তর ধর online এ যে order গুলো তর আসবে ঠিক আছে তো ধর তুই যখন বিজ্ঞাপন ছাড়লি তখন কোনো জিনিস তর সেইটা মানে পছন্দ হলো কাওরে এইবার ধর সে ধর online এ ধর পছন্দ করলো পছন্দ করে এবার ধর তখন সে তকে বললো যে আমি আহ এটা এই কাপড়টা নিতে চাই তখন আমি কি করব তখন তুই তাকে বলে দিবি যে যে কাপড়টা আপনি নিতে চান তুই phone number দিয়ে দিবি আর তর phone number বলবি যে payment করে দিতে যতটা price ধর payment করে দিতে বলবি তার পর তুই ওটা by courier এর মাধ্যমে তার address এ পাঠিয়ে দিবি কিন্তু শুন একটা কথা বলি ওটার জন্য কিন্তু sitting charge লাগে সেটা যেনো ভুলিসনা হম আমি সেরকম তো জানিনা সেটা আস্তে আস্তে না হয় তোমার কাছ থেকে আমি সেটা শিখে নেব হ্যা সেটাই আমি তকে সব বলে দেবো তুই চিন্তা করিস না ঠিক আছে আমি তকে শুধু এটাই বলছি যখন ব্যবসা করতে মানে ব্যবসা যখন করব ঠিক করেছিস মতো করে এই কাপড়ের ব্যবসাটা কর তো লাভ হবে কোনো লোকসানের কোনো বেপার নেই দেখ আমিও তো আমিও তো করছি আমার অনেক দিন হলো প্রথম প্রথম কিন্তু আমারো অনেক রকমে সমস্যা প্রথমে হয়েছিল বুঝলি তো তালে এ বলছি বলছি যে মানে ধরো আহ কি জানো তো আহ যেহেতু online এর কথা বললে তুমি তালে আমি যেই এইগুলো কাপড়গুলো নিয়ে আসবো সেইগুলো তো আর তাহলে আমাকে প্রত্যেকটা ছবি তুলে এরকম পাঠাতে হবে হ্যা অবশ্যই মানে তুই ধর এক একটা কি বল তো এক একটা bundle এ প্রায় ধর আহ তিরিশ মানে তিরিশ রকমের তর ইয়ে থাকে ঠিক আছে কাপড় থাকে এবার ধর কালো রংটা হয়তো পরিবর্তন হতে পারে কিন্তু মানে নক্সার দিগ থেকে কিন্তু একে একে রকম থাকে ঠিক আছে এবার দেখা গেলো কি বল তো যেগুলো ধর আহ খুব সুন্দর সুন্দর যেগুলো নক্সাগুলো আছে সেগুলোকেই কিন্তু তুই বিজ্ঞাপনে দিবি দিয়ে দিলি এবার ওখানে কিন্তু নিচে লিখে দিবি যে এই মানে এই শাড়িটার কিন্তু এতটা মানে রং মানে তুই মানে পেতে পারো বা পেতে পারেন যেটাই লিখবি তারা বুঝতে পারবে যে সমস্ত রকম বা যত রকমেই রং আছে তুমি সমস্ত রকমেই রংটা আপনি পেতে পারবেন হম আচ্ছা তা সেটা সেটা না হয় আমি করব তবে বেশ আমি ওটাই করব কিন্তু আহ মানে তুমি সমস্যার কথা বলছিলে তুমি কি সমস্যার মধ্যে পড়েছ শুনি ব্যবসা করতে গিয়ে দেখ আমি প্রথমে ব্যবসা করতে গিয়ে প্রথমে কিন্তু আমার অনেক তাই সমস্যাই হয়েছিল যেমন ধর প্রথম প্রথম ধর আমি কাউকে চিনতাম না হ্যা এবার আমাকে ধর একা একাই সেই বড় বাজার যেতে হয়েছিল সেখানে গিয়ে ধর সেই দোকানটা আমি কিছু তেই খুঁজে পাচ্ছিলাম না যেখান থেকে আমাকে ধর আহ যেতে বলা হয়েছিল তার পরে ধর সেখানে সাহস করে গেলাম ওখানে গিয়ে প্রত্যেকটা জামা কাপড় দেখলাম ওদের কারখানা তেও নিয়ে গেলো যেখানে কাপড় তৈরি হচ্ছে হম তো ওখানে কাপড় দেখলাম দেখে ওখানে ধর প্রত্যেকটা জামা কাপড়ের অর্ডার দিলাম order দিয়ে ধর বাড়ি চলে আসলাম হম টাকা পয়সা দিয়ে বাড়ি চলে আসলাম তার পরে ধর আহ সাতদিনের মধ্যে ধর ওরা আবার তখন by courier এর মাধ্যমে বাড়িতে ধর জামা কাপড়গুলো চলে এসেছিলো তার পরে ধর আমি তো ধর এখন আর দোকান করে উঠতে পারিনি তর যেমন ধর দোকান করার বেপারটা আছে আমি কিন্তু এখনো দোকান করে উঠতে পারিনি আমি এখন নিজেস্ব বাড়ি থেকে ব্যবসাটা করছি পরে যদি ধর কখনো সুযোগ পাই তবে আমার নিজেস্ব দোকান করার ও ইচ্ছা আছে হম এমনিতে তোমার দোকান না হলেও তোমার ব্যবসাটা তো এখন খুব ভালোই চলছে একদমি তাই দেখ আমি যিহেতু ধর প্রথম প্রথম আমারো কিন্তু তর মতো নিই আহ কোনো মানুষ জন সেইরকম কেনা কিটি করতে আসছিলনা বুঝলি তো ব্যবসা করা মানে যে সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষ এত কিনতে আসবে তা নয় একটু ধৈর্য লাগবে একটু সময় লাগবে কিন্তু আস্তে আস্তে দেখবি যখন ওটা প্রচার হয়ে যাবে তখন কিন্তু তর উম দোকানে যারা কিনা কিটি করতে আসবে তখন কিন্তু তারা মানে প্রতিদিনকার তর আহ প্রতিদিনে তখন customer হয়ে যাবে

সমস্যার মধ্যে পড়েছিলে সেটা তো আমাকে আর পড়তে হবেনা কারণ যিহেতু তুমি আছো তো তুমি না হয় আমাকে সব কিছু চিনিয়ে দিবে আস্তে আস্তে কোনো বেপার না আমি তকে সব কিছু চিনিয়ে বুঝিয়ে সমস্ত কিছু করে দেবো তুই চিন্তাই করবিনা আর যদি কোনো রকম সেরকম অসুবিধা তর মনে হয় তাহলে তুই আমাকে বলবি তাহলে আর শুন কোনো কিছু করার আগে না একবার আমাকে জিজ্ঞাসা করে নিবি আর ধর একটা কথা তকে বলি আমি সেটা হয়েছে তুই যখন যেই জামা কাপড় গুলো ওখান থেকে নিয়ে আসছিস মানে আসবে ধর কিনবি যেই দামে তুই কিনবি তার থেকে কিছুটা দাম আহ মানে লাভ রেখে তবে তুই তবে তুই সেগুলোকে বিক্রি করবি

দেখ তর একটা মানে তর যেটা ধর যাওয়া আসার যেই খরচাটা তর এক জায়গা থেকে ধর আসছে সেটার খরচা ছেড়ে সমস্ত কিছু ইয়ে করে তখন তুই সেটা রাখবি এতে কোনো অসুবিধে নেই আর বাকি যদি কোনো অসুবিধে হয় তার জন্য তো আমি আছি কোনো রকম চিন্তা করবিনা কোনো রকম চিন্তা করবিনা আর তুই এখন আহ তুই আমি সন্ধ্যা দিগে একবার phone করব দাদা তার সঙ্গে কথা বলিয়ে দেবো তার পরে একদিন সময় করে আমরা গিয়ে তখন কথা বলবো

আচ্ছা বেশ tata কতো অজানাই জানাইলে তুমি কতো ঘরে দিলে ঠাই তুমি কি করিলে নিকট বন্ধু পরকে করিলে ঠাই, আধুনিক মানব সভত্যার প্রথান্তম হাতিয়ার হল বিজ্ঞান, বিজ্ঞান ব্যাতিত বর্তমান সময় গতিহীন নিস্পন তাই বর্তমান যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞানের জয় যাত্রার যুগ মানুষই এই বিজ্ঞানের কে সভ্যতার স্পন্দন করে তুলেছে শুধু সম্পদ বললে কম হবে, বিজ্ঞানের বর্তমান সভ্যতার সম্পদ ক্ষুদ্র আয়তনের মানুষ মস্তিস্কে উন্মার শক্তির মাধ্যমে সমস্ত বস্তু বিষয়ের মধ্যে জ্ঞান উপকরন খুজে বেরাচ্ছে আর তার থেকেই মানুষের মনে জন্ম নিয়ে এসেছে বিদ্যার রহস্য মানুষ আজকে পৃথিবীর সমস্ত কিছুকে পেছনে ফেলে নিজে দেরকে প্রগতির চরম শিখরে তুলেছে শুধুমাত্র বিদ্যার সাধনা অদ্যাবসাক বিদ্যার শিখ্যা ও মানব মনে

কিন্তু বিজ্ঞান মনস্কতা আসলে কি, বিজ্ঞান মনস্কতার দরকারি বা কেন, বিজ্ঞান হল বিশেষ জ্ঞান আর বিজ্ঞান এর মুল মন্ত্রই হল অনুমান নির্বাচিত কোন যুক্তির বা কোন মুক্তির ও সবচেয়ে সাক্ষাত কোন যেখানে রহস্যের ভরপুর সেখানেই বিজ্ঞান মনস্কতার জন্ম, আসলে বিজ্ঞান মনস্কতা

What is wrong and what is right এতো word এসেছে its may accepted or can not be accepted বিজ্ঞান শিক্ষার প্রজনীয়তা বা কি আদেও কি এর কোন দরকার আছে রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষার নিবান প্রবন্ধে বিজ্ঞান রুপি এই বিশেষ বিদ্যার নাম সঞ্জিবনি বিদ্যা রূপে পুথিহিত করেছে, এই বিদ্যার ফলে মানুষ নব নব আবিস্কারের জন্ম দেই এখন যদি its the mother of invention এই প্রয়োজনীয়তা মাথাই রেখেই বিজ্ঞানের আবিস্কার ও আরও বিজ্ঞান মনস্ক করে নিজেকে গড়ে তোলার এই বোধ টুকু মানুষের মধ্যে গড়েছে বিজ্ঞান এর বিভিন্ন বিষয়ের অপর তথ্য জানা ও অন্যকে জানান ও এবং তার উৎসাহ চেতনার পথে প্রেরন করা এটাই বিজ্ঞান শিক্ষার প্রাথমিক প্রয়োজনীয়তা শিশু অবস্থা থেকেই অল্প অল্প বিজ্ঞান তথ্য জানা যাতে অন্তত কুসস্কার এর মতো মারন্তিকের থেকে মানুষ রক্ষা পাই এবং নিজেকে বিজ্ঞান মানবভাবাপন্ন হয়ে আল রাখতে হই এবং অপরকেও বিজ্ঞানের অভিনন্দনে সাহায্য করা

আচ্ছা এই বিজ্ঞান মানুষ কুসংস্কার দূরীকরণের একটা অতপ্রত সম্পর্ক আমরা শুরু থেকেই দেখতে পাই, কিন্তু কুসংস্কার কি আদেও বিজ্ঞান এর দ্বারা দূর করা সম্ভব?

তাই বলে বিজ্ঞান কে স্তব্ধ করতে পারেনি যথা সম্পন্ন শক্তি নিয়ে মানব মনে বিজ্ঞান মনস্কতার প্রচার করিয়েছে নিজে কুসংস্কার একটা সমাজ গড়ে প্রতিষ্ঠা চালিয়েছে এবং সাফল্যও পেয়েছে বিজ্ঞান কিন্তু তাহলেও বর্তমান সমই যদি আমরা তাকিয়ে দেখি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কুসংস্কার এখনো বিজ্ঞান কে ধাক্কা মারছে প্রবল জোরে। এবং প্রতিহত করছে বিজ্ঞানের জয়যাত্রা এখানেই আমাদের পরবর্তী সুচনা লুকিয়ে আছে যেটা হচ্ছে বিজ্ঞান শিক্ষা এবং চেতনা

বিভিন্ন পত্র পত্রিকা সেচ্চাছেবি সংস্থা তথা ছোট বড় club গুলি আজ একাজে অগ্রনি ভুমিকা পালন করছে কিন্তু দুঃখের সাথে বলা যাই যে এই সব সতেষ্ট এবং জন্তনার সঙ্গে অগ্রনি ভুমিকা নেওয়ার সত্তেও বিজ্ঞান চেতনা সেই অর্থে সাফল্য লাভ করতে পারে নি বিজ্ঞান মনস্কতা যে প্রথম লক্ষ্যন নিজে জানো যুক্তি দিয়ে মানো এই চরম সত্যটি পর্যন্ত বহু মানুষের অজাত, কাজেই আমাদের লক্ষ্য হওয়া উচিত বিজ্ঞান সবার জন্য এই সত্যকে মানুষের গোচরে আনার জন্য বিভিন্ন জ্ঞান প্রশিক্ষণ সিবির আলোচনা সভা বিতর্ক সভা প্রবৃত্তি প্রভৃতির মাধ্যমে মানুষকে বিজ্ঞান মনস্ক থাকাই উৎসাহিত করে

কিন্তু বিজ্ঞান কি আদেও এগোতে পারবে, আমাদের জাবতিও কুসংস্কার কে পিছনে ফেলে রেখে আমরা জানিনা কিন্তু আমরা আশাবাদি এবং বিজ্ঞানই বর্তমান জগতে উন্নতির মাপ কাঠি বিজ্ঞানের অগ্রগতিতেই সভ্যতার অগ্রগতি একথা কোন সাধারন মানুষ বলেনি বলেছেন আচার্য প্রফুল্ল চন্দ্র বিজ্ঞানের এই অগ্রগতিকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করতে অবশ্যই কুসংস্কার মুক্ত এক সমাজ গড়া উচিত যে সমাজে মানুষ শিক্ষা চেতনার মাধ্যমে অন্ধবিশ্বাস ও কুসংস্কার পূর্ণ যেকোনো মন ভাবকে দূরে ছুড়ে ফেলে দেবে। এভারেস্ট চূড়া সমুদ্র তলের মারিয়ানা খাল বা মহাকাশ অভিযান আজ মানুষ হাতের মুঠোয় বিজ্ঞান শিক্ষাই কিন্তু এনে দিয়েছে বিজ্ঞান শিক্ষাই কিন্তু মানুষের এই তুমুল অগ্রগতির ফল সহ। বিজ্ঞানের এই অগ্রগতিকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করতে অবশ্যই কুসংস্কার মুক্ত এক সমাজ ব্যাবস্থা আমাদের গড়ে তোলা উচিত যেটা বলতে হবে কারন এই করতে পারে একমাত্র ভবিশ্যতের প্রজন্ম আর এর জন্য দায়ী সুস্থ শিক্ষা পদ্ধতি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা পদ্ধতি কিন্তু এই শিক্ষা পদ্ধতি দেশ কে কিরকম হবে

জানি মানুষের জিজ্ঞাসার অন্তঃর নেই internet computer আজ ঘরে ঘরে তবুও মানুষের কুসংস্কার এখনো বিজ্ঞানের দ্বারে বেশ কিছুটা আটকে গিয়েছে এখন মধ্যে বলতে বিজ্ঞান শিক্ষাই পারে এর ধারণাকে দুরি ভুত ছাত্র ছাত্রিদের প্রথাগত শিক্ষার বাইরে বিভিন্ন আলচনা চক্র পাঠ চক্র স্থানে স্থানে বিজ্ঞান বিষয়ে শিক্ষা তথা প্রদর্শনী বিতর্ক সভা সর্বোপরি একজন সহ্স্কার মুক্ত শিক্ষকের আয়ত্তে যদি বিজ্ঞান মনস্ক ভাবে পরিবাহী হয়ে উঠতে পারে সেদিকে দৃষ্টিপাত করা অবশ্যই প্রয়োজন শুস্ক

একটি ছাত্র বা ছাত্রী যখন নিজের দেশ এবং ঐতিহ্যের প্রতি অনুরাগী হই তখন সেরকম ভাবে সে যেন সুন্দর সুস্থ ও জুক্তিবাদি মুক্তমালার অধিকারি হই এবার মানুস্থিতি মেল বন্ধনে নিজেকে নিয়োজিত করে সেই বিষয়ে দেখো আমাদের পক্ষে এটি কাম্য, কিন্তু মানুস্থিতি এই মেল বন্ধনে সামিল করার জন্য প্রয়োজন একটি সুন্দর একটি সুশীল বিজ্ঞান মনস্ক মন, তবেই বেশ তথা জাতি তথা পৃথিবীর সার্থক হবে জ্ঞানের প্রসার সুদৃঢ় হবে, কিন্তু এই শিক্ষা ব্যাবস্থাকে আমরা কি ভাবে বর্তমান সময়ে প্রতিকুল পরিস্থিতির মধ্যেও সর্ব স্তরে সমাজের প্রত্যেক্তি উচু থেকে নিচু সর্ব মানুষের হাতে পৌছেছে তার এই বিষয়ে প্রশ্ন তো উঠতে পারে এই বিষয়ে শিক্ষা ব্যাবস্থা এবং শিক্ষা বিস্তারে সবচেয়ে উল্লেখ যোগ্য ভুমিকা নিতে পারে গণমাধ্যম গনো মাধ্যম গুলি একদিকে যেমন শিক্ষাকে কে আকর্ষণ করে তুলতে পারে যদি সমাজ তথা গন শিক্ষক কে গন মানুষ বলতে শুধু মাত্র ছোট ছোট বালক বা বালিকা না বরং সাধারন মানুষ তাদেরকে উদ্বিগত গড়ে তুলতেও গন মাধ্যমের সঠিক ব্যাবহার সর্বাগ্রে প্রয়োজন। যেমন ধরো অর্থনীতিক ভাবে উন্নয়ন সম্ভব গ্রাম্যান্নয়ন কিভাবে হতে পারে সুসাস্থ পরিকল্পনা কিভাবে নেওয়া যেতে পারে এই সমস্ত কর্ম সুচি তাই বলা যাই সঠিক গন শিক্ষার মাধ্যমে দেশের আপানউ জনসাধারনের রুচি ও সঠিক শিক্ষার প্রসার করানো সম্ভব। বিজ্ঞান প্রচারে সংবাদ পত্রের ভুমিকা বরাই পারে সংবাদ পত্র সমাজের সরবস্থলের মানুষের বিভিন বিষয়ের, শুধুমাত্র বিজ্ঞান কেন জ্ঞান লাভে অত্যন্ত সহস্তর এবং সহজ লাভ্য একটি মাদ্ধম আবিস্কারের পর সংবাদ পত্রের ব্যাবহার ও গ্রহণযোগ্যতা ছড়িয়ে পরেছে পৃথিবীর আনাচে কানাচে বর্তমানে সংবাদ পত্র কে বলা হই গন তন্ত্রের চতুর্থ স্তম্ভ তথা জনগন গঠনের সেরা মাদ্ধম সংবাদ পত্র থেকে সাধারন মানুষ জাতি অর্থনীতি রাজনীতি খেলাধুলা সংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে যেমন জ্ঞান লাভ করে তেমনি বিজ্ঞান প্রচার বিজ্ঞান সাধনা এবং বিজ্ঞান চেতনা প্রচারের একটি গুরুত্ব পূর্ণ অংশ হল সংবাদপত্র সাম্প্রদিক জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি, একইসঙ্গে সমগ্র শিক্ষক ও জাতি গঠনের এক্ততিত্ত টাকে সক্রিও ভুমিকার বিভিন্ন খবর এই সংবাদ পত্র আর এরপরে আমরা বলতে পারি যেটা অবশ্যই আমাদের মাথাই রাখা উচিত radio তালিকা radio বিজ্ঞানের সৃষ্টি বিজ্ঞানের অবদান এবং পরবর্তী কালে গনমাধ্যম গুলিকে radio বা বেতারের বিজ্ঞান চেতনা প্রচারকে আমরা অবসসই বুঝতে পেরেছি এখন গ্রাম অঞ্চলেও radio প্রচলন ব্যাপক ভাবে শুরু হয়েছে এর মাধ্যমে কৃষিকাজ এর জন্য উপদেশ পরামর্শ বৈজ্ঞানিক ভিত্তিতে চাষ বাস প্রভিতির আবরণ সৃষ্টি করেছে আমরা নিশ্চই কোনদিনই ভুলব না চলচিত্র, শিক্ষা বিস্তার সমাজ উন্নতি এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে সরবপ্রেখ্যা গুরুত্বপূর্ণ মাধ্যম এবং গতির সংমৃসণ হল চলচিত্র মানুষ দিন দিন উপভগের সঙ্গে সঙ্গে মানুষের কুস্তির সুযোগ পাই সুত্রপাত চলচিত্রের মাধ্য কিন্তু শুধু কি মানুষিক সুস্থির সুযোগ পাই চলচিত্রের মাধ্যমে, শুধু কি উপভগ

একথাও সত্য যে পৃথিবী মিলে অসাধারন চলচিত্র লিখিত হয়েছে শুধুমাত্র বিজ্ঞান চেতনা ও বিজ্ঞান প্রসার কে উৎসাহিত করার জন্য এছারাও বিভিন্ন কুসংস্কার সামাজিক ব্যাতি জটিল বিষয় গুলির ওপর সচেতনতা বৃদ্ধির জন্য পৃথিবী জুরে বহু মানুষ চলচিত্র নির্মাণ করছেন করবেন এবং অনুষ্ঠান ও করেছেন, এই চলচিত্র গুল বিজ্ঞান চেতনার কথাই এক সার্বিক ভুমিকা পালন করে বিজ্ঞান চেতনা এবং বিজ্ঞান প্রসারে শ্রেষ্ঠতম বৈজ্ঞানিক আবিস্কার যেটা একবিংশ সতাব্দি থেকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে তা হল internet internet এর আবিস্কার আমাদের জীবনে এক আশির্বাদ রুপে দেখা দিয়েছে এই সমাজে internet এর আশির্বাদ না অভিশাপ সে বিষয়ে আলচনা আলচনা বিজ্ঞান প্রসারে internet এর ভুমিকা শিক্ষা বানিজ্য দৈনদ্দিন যেকোনো কাজে internet এর সাহাজ্য ছারা মানব জীবন বর্তমানে অচল একথা নিশন্দেহে বলা যাই যে সমস্ত রকম কাজেই আমরা internet এর নির্ভর হয়ে পরেছি ও পৃথিবীকে হাত এর মুঠোয় শিক্ষা সুলভ ও সহজ যেকোনো রকম শিক্ষা ব্যাবস্থা গ্রহন করতে আগে লাগত লক্ষ্য লক্ষ্য টাকা সে সমস্ত শিক্ষা ব্যাবস্থা সমস্ত পঠক পাঠক বর্তমানে একটি ছাত্র যে হইত

নাম মাত্র এবং বেশ কিছু ক্ষেত্রে বিনা মুল্যে শিক্ষা এবং তার সম্পূর্ণ আস্বাদ গ্রহন করতে পারে সামাজিক বিভিন্ন মাধ্যম যেখানে অনেক পুরনো দিনের বন্ধুরা তাদের পুরনো দিনের বন্ধু দের হারিয়ে যাওয়া আত্মীয়স্বজন ও হারিয়ে যাওয়া আত্মীয়স্বজন দের এবং বন্ধু দের সঙ্গে সহজেই যোগাযোগ রক্ষা করার যে মাধ্যম email whatsapp এই গুলির মাধ্যমে দ্রুত সেবায় internet বর্তমান জুগের গনমাধ্যমের সর্বাপেক্ষা বিজ্ঞানের দ্রুত প্রসার

একে না করা যাই তার শিক্ষা এবং অশিক্ষা এই দুটির মধ্যে কোন ফারাক আমরা আর খুজে পাব না এমন সময় আর বেশি দেরি নেই যখন পৃথিবী কিছু মানুশ internet এবং internet এর যে সুলভ জিনিস পত্র সেগুলিকে তারা নিজেদের স্বার্থে ব্যাবহার করবে বর্তমানে বিভিন্ন দিকে তাকালে আমরা দেখতে পাই internet এর বেশ কিছু বহুল ব্যাবহ্রত সামাজিক মাধ্যম facebook whatsapp twitter এগুল কে ব্যাবহার করে কিছু কিছু মানু গুজব মিথ্যা রটনা মিথ্যা খবর এবং প্রয়োজনীয় মুলক সংবাদ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এগুলির মাধ্যমে হিংসা, জাতিবিদ্বেষ , খুনের প্রলচনা এমনকি বিভিন্ন রকম অপরাধের সাক্ষ্যই আমরা থেকেছি বিংশ শতাব্দীতে বিজ্ঞানের অবদান মানুষকে শুধুমাত্র internet এর মধ্যেই সীমাবদ্ধ রাখেনি চিকিৎসা বিজ্ঞান মহাকাশে পৌঁছানো মহাকাশ চূড়ায় পৌঁছানো এবং মানুষের জীবনে যে গতি এনেছে তা একমাত্র এবং সবচেয়ে বর অবদান রয়েছে বিজ্ঞানের দূরদর্শন বর্তমান সমাজে একটি শক্তিশালী মাধ্যম আমরা ঘরে বসে দেখতে পাই নানা জানা অজানা পৃথিবীর একপ্রান্তে বসে অন্য প্রান্তে বিভিন্ন মনরঞ্জন তাই অনুষ্ঠান ও সেইরকম করতে পারে সেখানে না পৌঁছেই দূরদর্শন বহুমুখি শিক্ষাই শিক্ষিত করে একটি মানুষকে দূরদর্শনের ঠিক খারাপ দিক গুলি ক্ষতিকারক দিক গুলি একটি শিশু যে চব্বিশ ঘন্টা শুধুমাত্র দূরদর্শনেই আবধ্য হয়ে আছে তার কাছে দূরদর্শনের যে ক্ষতিকর দিক গুলি সেগুলির ওপর সচেতনতা আনতেও আমাদের গুরুত্বপূর্ণ ভুমিকা অবশ্যই পালন করবে বিজ্ঞানের প্রসার কে কোনভাবেই অশ্যিকার আমরা করতে পারি না বিজ্ঞান আমাদের প্রতিটি কাজের সঙ্গে অতপ্রত ভাবে জরিয়ে আছে এবং এটাকে অশিকার করা কোন ভাবেই সম্ভব না বিজ্ঞান আসলে কি জন কে কোন কাজ হই না জন্মে যদি মানুষ না তাই বিজ্ঞান শিক্ষার সঙ্গে মনের পরাও থাকাও জরুরি এবং তা শুধু মনের নই সমাজের সব স্তরের মানুষকে বিজ্ঞান মুখ্য শহর থেকে পল্লি পারা থেকে মহল্লা রাস্তা ঘাট থেকে বিজ্ঞান চেতনা যদি শুধু মাত্র মুস্থিমান কিছু মানুষ এবং পুঁজি পক্রিয়া দিয়ে সেয়ার হতে থাকে তবে বিজ্ঞান মনস্কতা দিয়ে মানব জগতের আদেও কোন লাভ হবে

একমাত্র উদেশ্য হওয়া উচিত শিক্ষা বিস্তারে শুধু মাত্র বিজ্ঞান চেতনাই দরকার বিজ্ঞান চেতনার সাথে সামাজিক এবং সার্বিক যে শিক্ষা তাও কম আমরা জানি প্রাচিন ভারতে শিক্ষা ছিল বলতে গুরুকুল মুখী গুরুদেব আশ্রমে জীবন চর্চার মাধ্যমে বহু বিদ্যার পাশাপাশি ব্যাবহারিক জীবনে শিক্ষা দান করেও ছাত্র দের এই ব্যাবহারিক জীবনের শিক্ষা ছাত্র কে একটি সঠিক সর্বোপরি জীবন যাপন করতে উৎসাহিত করতো ভবিশ্যত তা অবশ্য কালের পরিবর্তনে সে শিক্ষা দুরিভুত হই, আমাদের দেশে আছে ইংরেজ শাসক ইংরেজ শাসক এর কুল্লে এদেশের বিত্তি চার দেওয়ালের মধ্যে সুরু হই সরবাঙ্গিক বিকাশের পরিবর্তে সঙ্কীর্ণ এবং প্রথাক্রেন্দিক সীমাবদ্ধ এক আধুনিক পাচ্যাত্ত শিক্ষা আমরা দেখতে পাই বহুদিন ধরে আমাদের এই শিক্ষা ব্যাবস্থা আজ ও হচ্ছে দুশো বছরের ব্রিটিশ শাসক এই শিক্ষা ব্যাবস্থার অন্তর ঘটাইনি স্বাধিনতা ছিয়াত্তর বছর পরেও আমাদের এই শিক্ষা ব্যাবস্থা কে অনুসরণ করছি অবশ্য লোক শিক্ষার প্রভিতি সামান্য কিছু পরিবর্তন আমরা অবশ্যই পরিবর্তন করতে পারি শিক্ষা বলতে সংবাদ পত্র radio television চলচিত্র computer আমরা internet এর আধুনিক গন মাধ্যম গুলি শিক্ষা ব্যাবস্থা কে বহুল এগিয়ে নিয়েছে এবং আপনি যদি খেয়াল করেন এই সব গুলোর পেছনেই বিজ্ঞানের অবদান সর্বাপেক্ষা বেশি একথা নিসন্দেহে বলা যাই যে একটি চাকি বা একটি মানুষ কাউকেই বিজ্ঞান ছাড়া একটি পাও এগোনো সম্ভব না বিজ্ঞান কে নিয়েই একমাত্র মানুষের সারাদিন সম্ভব আজকে আমরা বলতে পারি যে একটি জনপ্রিও খেলা হল cricket football এর আগে cricket একটি খেলা আহ যে খেলাটি শুরু হয়েছিল England এ

ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইংরেজরা আঞ্চলিক সক্রিয়তার মাধ্যমে বিশ্বে cricket খেলা সপূর্ণ ভাবে ছড়াতে সক্রিয় হন ওয়েস্ট এন্দিজ অস্ত্রেলিয়ান নিউজিল্যান্ড ভারত শ্রিলঙ্কা পাকিস্তান বাংলাদেশকে নিয়ে আয়ালান্দ সংযুক্ত আরও প্রভৃতি দেশে এ খেলা ব্যাপজ্যনক cricket খেলার ইতিহাস সুদৃঢ় উনিশ পচাত্তর থেকে শুরু হয়েছে cricket এর মহায়মেলার বিস্বকাপ আপনারা অবাক হতেই পারেন আমি কেন এই প্রসঙ্গ টেনে আনছি বিজ্ঞানের সম্প্রসারের সঙ্গে cricket এর সম্পর্কে কি এখানেই লুকিয়ে আছে এর অন্তর নিহিত অর্থ cricket এর বর্তমান সময়ের যে প্রত্যুগ তা কিন্তু বিজ্ঞানেরই দাই

বন্ধুদের সঙ্গে আলচনা করা ইত্যাদি cricket অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ খেলা বলার থেকে bats man কে মারাত্মক ভাবে আহত করতে পারে আমরা বহু ক্ষেত্রে দেখেছি সাম্প্রদায়িক সময়ে এই ঘটনার নানান দেশে নানান cricketer আহত হয়েছে কেও কেও মারাও গিয়েছে cricket এ অনেক ক্ষেত্রে filder দের fielding করতে গিয়ে যার সাম্প্রদিক সবচেয়ে বর এবং উল্লেখ জগ্য উদাহরন australia spring each যিনি বলের আঘাতে মৃত্যু বরন করে এইরকম উদাহরন আরও অনেক আছে অনেকে ভাবে cricket খেলাই অনেক বেশি অর্থ ও সময় নেই কিন্তু cricket এর বর্তমান যে রূপান্তর যে রুপ আমরা প্রতক্ষ করি তার পেছনে বিজ্ঞানের অবদান সর্বাধিক বিজ্ঞান ছাড়া cricket এর বর্তমান রুপ আমরা কোন দিন চাখ্যুশ উপভোগ করতে পারতাম না cricket এর যেকোনো মুহূর্তে third ampere field wicket

মাঠের বাইরে থেকে computer এর সাহায্যে বিভিন্ন camera ই দিয়ে দেখতে পান বল কোন কোন ভাবে wicket এ লেগেছে লাগার সম্ববনা ছিল এবং আদেও লেগেছে কি না এবং চার বা ছই সেগুল মাঠের boundary এর বাইরে ঠিক ভাবে গিয়েছে কি না cricket মাঠের চতুর্দিকে পরিবেষ্টিত অজস্র camera এবং সেই camera এর angle দিএ

এই মতামত কোন ভাবেই বিজ্ঞান এবং সর্বোপরি camera এর এবং internet এর সাহায্য ছাড়া সম্ভব নই বর্তমানে এই শিক্ষা ব্যাবস্থা যা আমাদের কে বিজ্ঞান মুখি করে তুলেছে তাকে আমাদের সর্ব পরিবহন করতে হবে এই বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই

এইটুকুই বলা যাই যে বিজ্ঞান মানব জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে এবং পরবর্তী প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করাই আমদের বর্তমান সমাজের মুল মন্ত্র হওয়া উচিত।

এবং এই টুকু তো অশ্যিকার করা কোনদিন যাই না যে বিজ্ঞান ব্যাতিত বর্তমান সময় কেন ভবিস্যত প্রজন্মও নিস্পন্দ বিজ্ঞান মুখী সংস্কার আমাদেরকে প্রতিদিনিই নতুন নতুন পুথি রাস্তার সামনে ফেলে দেই এবং তা থেকেই আমরা উঠে আসি নতুন নতুন পুতি গুলি কে জয় করে মানব সভ্যতা কি করে বিজ্ঞান মনস্ক হতে পারে এবং আরো বিজ্ঞান মনস্ক হতে সখ্যম এ বিষয়ে আমাদের অবশ্যই প্রয়োজন যেটা আমরা বার বার করে এসেছি একটি সুস্থ শিখ্যাকতা